এখানে দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট ছেলেমেয়ে শীতের পোশাক পরে নিচে মেঝেতে বসে রয়েছে।

এখানে দেখতে পাচ্ছি একটি পুজো প্যান্ডেল এবং পুজো প্যান্ডেলের পেছনে রয়েছে।

রয়েছেন কিছু ভেতরে কিছু মানুষজন ঠিক রয়েছে আলো জ্বলছে কিছু মডেল রয়েছে এবং বাইরে কিছু মডেল এর পোস্টার টাঙানো রয়ে--

এবং সেখানে সে জঙ্গলের ভেতরে অনেক মানুষজন দেখছি বসে দাঁড়িয়ে রয়েছে কেউ দূরে দাঁড়িয়ে রয়েছে এবং আকাশ দেখতে--

আমরা দেখতে পাচ্ছি একটি বইয়ের দোকান এবং বইয়ের দোকানের সামনে লেখা আছে সমীর বুক ষ্টল ।

এখানে দেখতে পাচ্ছি একটা পুরোনো রাজবাড়ী এবং রাজবাড়িটি--

এখানে এখানে দেখতে পাচ্ছি একটি বড় নদী।

এখানে দেখতে পাচ্ছি একটি এ.টি.এম. এর দোকান এবং এ.টি.এম . এর দোকানের ভেতরে আলো জ্বলছে।

এবং বাইরে দুটো মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে লেখা আছে বাইরে এ.টি.এম. এবং এ.টি.এম. টি দুতলা।

একজন দাঁড়িয়ে রয়েছে দোকানের বাইররেও একজন দাঁড়িয়ে রয়েছে গাড়ি দেখতে- এ--

এ রঙ বেরঙের বেলুন । উম-ম ঝোলানো উম-ম-ম রয়েছে । পাশে আরো-ও কিছু চেয়ার টেবিল রয়েছে ।

আ -- দেখতে পাচ্ছি প্লাস্টিক টবে কিছু প্লাস্টিক ফুল দিয়ে রং বং করে লতাপাতা দিয়ে-

এখানে দেখতে পাচ্ছি একটি চার্চ এবং সেই চার্চ -এর ভিতরে খুব সুন্দর করে সাজানো রয়েছে পা--

এমনি বসার চেয়ার রয়েছে এবং পেছনে লাল রঙের --

এখানে দেখতে পাচ্ছি একটা বড় পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্পে দে --

মাঠের মধ্যে হা কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং দূরে একটি বড় বিল্ডিং রয়েছে।